ভাবতে গেলে দেখো তুমি করতে গেলে ভাবতে গেলে ভাবতে হয় ভাবতে হবে

নালে আর হবে না তুমি যদি ভাববে যে না এখনও আমি ওই ছোটবেলার মতো থাকব ঘুরবো ফিরবো সংসারকে ছেরে দোবো তো ওরকম সংসার টা নষ্ট হয়ে যাবে ভাই ওরকম সংসার চালানো যাই না এখন বাচ্চা হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সংসার চালাক হ্যাঁ যখন মাঝেমধ্যে যখন time pass time -এ যা খেলাধুলো কর বন্ধুদের সঙ্গে আড্ডা মার ঘুরতে যা holiday মানা সব কিছু কর অখন তো আমরা planning করছি holiday -র

গল্পটা চলছে দেক কতদিনে কি হয় মনে হচ্চে ওই উমম্ april -এর last -এ may মাসের ইস আ পোথোমের দিক দিয়ে আমরা যাবো ওখানে

আর যাবো সময় তোমাকেও phone করব আমি phone করব আ planning -টা বলবো কিরকম কি করা যায় কতো টাকা খরচা হচ্চে কি হচ্চে সেরকম তুমিও করে নেবে তুমি যা যেতে চাকো নিজে নিজের বউ কেও নিতে পারো

কোনো ব্যাপার নেই তোমার বউদি তো আকে ডাকছিল আমার বাড়িতে তুমিও নিয়ে আসুনি যখন থেকে বিয়ে হয়েছে বিয়ের পর তো তুমি নিজেই বাড়িতে ঢুকে গেছো তুমি তো নিজেই নিয়াস

তুমি আসবে না তো কি করে হবে

এইতো আসো একদিন ভালো করে বসি কথা বলি আর তো কিছু বলার নেই অনেক দিন হয় আ বাকি বন্ধুদের সাথে দেখা হয়

এই মুকেশদের সাতে রাকেশদের সাতে এদের সাতে কথা হয় ও প্রায় প্রায় কথা হয় daily দেখা হয় এই

সবার এখন কষ্টর time চলছে ভাই আর কিছুনা

কষ্টটা হয়ে যাবে ঠিক হয়ে যাবে কনো এটা নেই

দেখা যাক কবে কি ঠিক হয়

আমরা তো সব ভাই সবার মতন চেষ্টাতে লেগে আছি

এখন গরম কাল একটু পরে গেছে গরম কাল বাবাঃ আজকেও গরম লাগছে আমার খুব

তোরা আসিস একবার বাড়িতে আমি বলবো তোকে phone করতে আমি রাত্তি বাড়ি গিয়ে তোকে video calling করি বউদির সাথে কথা বলাবি

হ্যাঁ হ্যাঁ ওকেও বললাম ওও বলবে কথা আমিও বলবো কথা

বা কৃষকরা প্রচুর পরিমাণে profit পেতে পারে, আমাদের দেশের অর্থনীতি আরো সুদৃঢ় হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং অবশ্যই আমার সাথে কিন্তু সিমি আছে আহ তো সিমি তোমার কাছ থেকে আমি প্রথমে জানতে চাইবো, এই বিষয়ে, হ্যাঁ শ্রেয়া আহ দেখো আমাদের চাষবাসের মধ্যে আমরা জানি যে ধান, গম, ভুট্টা আহ এই চাষ গুলোর কথা আমরা কিন্তু জানি বা সর্ষে এইগুলো তো আমরা জানি কিন্তু তুমি দেখ শ্রেয়া যদি আহ অন্যদিকে একটু যাওয়া যায়, মধু চাষ, মধু চাষ যদি করা যেতে পারে তাহলে কেমন হয় অনেকটাই নিশ্চয় লাভবান হবেন চাষীরা কারন আমরা জানি যে agriculture মানেই শুধুই যে আহ গাছ বলো যাই বলো না কেনো শুধু টা আর এইটা নয় যে মধু চাষ ও তো করা যেতে পারে সেখান থেকে একটা ভালো profit তারা কিন্তু পেতে পারে তারপরে দেখো শ্রেয়া যদি আমি বলি যে চাষীরা যদি

আমের ডালপালা এগুলোর কাণ্ড গুলো বিক্রি করেও কিন্তু চাষীরা তাদের আয় টা দ্বিগুণ করতে পারে, তার কারন আমরা জানি যে নিমের ডাল কতটা উপকারী

তারপর দেখো এইযে বেল, বেলের কাঠ আমরা জানি

কাজে লাগে, আম কাঠ আছে পেয়ারা পেয়ারা কাঠ ও কিন্তু বেশ শক্ত তো এইগুলো কিন্তু বেশ ভালোই কাজে লাগে তাই না? তো

দিকগুলো ফসলের যে দিকগুলো সেগুলো যদি একটু পরিবর্তন ঘটানো যায় তাহলে কিন্তু তারা দু-দিক থেকেই লাভ করবেন যেইভাবে তারা বেল গাছের বেলটা বিক্রি করতে পারছেন তারা কাঠটাও বিক্রি করতে পারছেন আবার যেইভাবে তারা আম বিক্রি করতে পারছেন এইযে আমে

সেটাও তারা বিক্রি করতে পারছেন আবার

এইযে আহ আম জানি season এর ফল তো এখান থেকে তো অনেকটাই তারা লাভের মুখ দেখতে পাবেন বলে আমি মনে করি। হ্যাঁ অবশ্যই আহ সিমি তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এইরকম unique unique idea গুলো আমার সাথে share করলে এবং অবশ্যই আমি আমাদের এখানে যে চাষী ভাইয়েরা আছে বা আহ আমাদের এখানকার যারা চাষ বাস করেন তাদের সাথে আমি কিন্তু এই জিনিস টা share করবো, আমার এর ফলে মনে হয় যে তারা অনেকটা কিন্তু profit পাবে আহ আর তুমি যেটা বললে যে আহ মধু চাষ আমার আহ ম~মধু হ্যাঁ অবশ্যই একটা একটা

জিনিস আমরা সকালের bread এ মধু add করে খাই আবার দুধের সাথেও মধু হচ্ছে খাই আবার মধুর কিন্তু আয়ুর্বেদিক গুনও আছে আবার medical শাস্ত্রেও কিন্তু

আহ এবং শ্রেয়া আমি বলতে চাই যে এখন যেহেতু শীতকাল এই শীত

মধুর কিন্তু প্রয়োজন ভীষন রকম ভাবে হয় তার কারন আমরা

এইযে আহ যখন আবহাওয়া বদলাই তখন কিন্তু আমাদের একটা ঠাণ্ডা লাগার প্রবণতা বলো, হ্যাঁ জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু আমাদের হয়ই তো সেক্ষেত্রে যদি মধু টাকে আমরা পাই তাহলে কিন্তু সে মধুর ফলে কিন্তু আমাদের সেই ঠান্ডা লাগার যে সমস্যা টা সেটা কিন্তু অনেকটাই চাপা পরে যাবে বলে আমি মনে করি। হ্যাঁ একদমই টাই তো মধুর তো অনেক গুন আছে আহ তবে আমার যেটা মনে হয়, আমাদের এখানটা যেহেতু আহ সমতল area সেখানে অনেকে হয়তো, মধু চাষ করে না কারন দেখো মধু যদি চাষ করতে হয় তো সেখানে তো মৌমাছি আনতে হবে না?

দেখো ঘন জনবসতি তো আহ এখানে বাইরে তো যে মধু চাষ করা যাবেনা একটু বসতি এলাকা ছেরে কিন্তু আমরা তবেই কিন্তু মধু টা চাষ করতে পারবো আহ হয়তো ওখানে জমির পরিমাণ বেশি লাগবে না কিন্তু মৌমাছি আনতে হবে প্রচুর পরিমাণে ফুলের গাছ লাগাতে হবে আহ ফলের গাছ লাগাতে হবে আহ এটা হয়তো দরিদ্র যারা

তাদের পক্ষে, possible না but যাদের কিন্তু আর্থিক অবস্থা ভালো অবশ্যই আমি আহ তোমার টাই prefer করবো যে অবশ্য কিন্তু তাদের মধু চাষ করা উচিত, এরফলে কিন্তু তারা ভালো profit পাবে। হ্যাঁ হ্যাঁ আবার দেখো, আহ শ্রেয়া আমরা দেখতে গেলে দেখি যে আমাদের এইযে West Bengal এর মধ্যে এই মধুর জায়গা ঠিক কোথায় বলোতো? কোন জায়গা টাকে বলা হয়? যেখানে নাম করা খুব মধু পাওয়া যায়? আহ দেখো এটাতো আমার ঠিক জানা নেই, তুমি যদি বলে

ধন্যবাদ তুমি আমাকে একটা নতুন জিনিস জানালে, আমার এটা জানা ছিলো না। হ্যাঁ আমরা জানিনা যে সুন্দরবনের মধু নাম করা এটা তো এটাই যে এরকম ভাবে যদি বেশ কিছু জায়গায় এটা করা যেতে পারে তবে কিন্তু সেইখান থেকে ভালোই লাভ পাওয়া যেতে পারে,

যে ঘন জনবসতি পূর্ণ এলাকা তে কিন্তু এটা একেবারেই সম্ভব নই, সত্যিই

এটার জন্য দরকার একদম একটু জঙ্গল মানে যেখানে বড় বড় গাছ থাকবে, একটু ফুলের গাছ

থাকবে তবে না মৌমাছিকে এনে চাষ করানো যাবে, আর যদি

উপায়ে করা হয়, তাহলে তো সেটা স্বাস্থ্যের জন্য আমার মনে হয়না ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই আহ তবে তোমাকে আমি আহ আরেকটা idea এখানে বলে রাখতে পারি আহ যেহেতু তুমি town এ বসবাস করছো তো town এ এই চাষ টা কিন্তু খুব ভালো হবে তো তোমাকে আমি প্রথমে বলবো যে তুমি কিন্তু mushroom

এখন একদম trending এ আছে, আমরা যদি কোনো restaurant এ যাই এবং আমরা যদি vegetarian হই তাহলে কিন্তু প্রথম option প্রথম দুটো option এর মধ্যে আমাদের থাকে paneer আর থাকে কিন্তু mushroom আহ

আহ দশ by দশ room থাকলেই হবে, আর mushroom এ দেখো প্রচুর পরিমাণে কিন্তু আমরা mutton পাই আহ এটা কিন্তু

দেখা গেছে যে mutton এর থেকে কিন্তু mushroom এ protein টা অনেক বেশি তো

prefer করবো যে, তুমি কিন্তু আহ যদি চাও চাষ বাস করতে তো অবশ্যই mushroom চাষ করো যেহেতু এটা room এর একটা দরকার হয়,

আহ দেখো সারা বছরই প্রায়

ওরা বেশি করে, আহ ফসল টা পাওয়া যায় এবং আহ room এর মধ্যে যদি আমরা temperature টা ঠিক ঠাক রাখতে পারি এখন তো অনেক উন্নত যন্ত্রপাতি আছে তো temperature টাকে আমরা যদি বলি room এর মধ্যে ধরে রাখবো তো সেটাও ধরে রাখা যায় আর এখানে বেশি পরিশ্রম এর ও দরকার হয়না, আহ তো

আমি বলবো, mushroom চাষ করো এবং আমাদের West Bengal এ তো mushroom এখন trending এ আছেই সবাই পছন্দ করছে আহ তাছাড়া তোমার আহ ওড়িশা তারপরে মধ্যপ্রদেশ কর্ণাটক আহ উত্তরাখণ্ড এইসব রাজ্যেও কিন্তু mushroom চাষ প্রচুর পরিমাণে হচ্ছে । হ্যাঁ হ্যাঁ তুমি তুমি ভীষণই ভালো কথা বলেছো শ্রেয়া যে আমাদের এইযে mushroom mushroom এর মধ্যে যেই পরিমাণে protein থাকে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভাবেই ভালো এবং তুমি যে বললে mutton এর থেকেও mushroom, হ্যাঁ আমার এই কথা টা শুনে ভীষণই ভালো লাগলো আর mushroom চাষ যদি করা যাই তাহলে কিন্তু আর্থিক ভাবে অনেকেই কিন্তু সচল হতে পারবে,

আহ একদিকে তারা যেমন দেশের অর্থনীতি টাকে সুদৃঢ় করবে তেমন নিজের পারিবারিক অবস্থা ও সুদৃঢ় করতে পারে, আহ তো আমার মনে হয় mushroom কিন্তু একটা খুব ভালো জিনিস আহ চাষ করা যেতেই পারে আহ তো আহ শ্রে আহ সিমি আমি তোমার থেকে জানতে চাইবো যে তুমি আহ vegetarian নাকি non-vegetarian নাকি both? আমি both আমি দুটোই খাই তবে আমার, আমার হচ্ছে veg খাওয়া টাই কিন্তু আমার বেশিরভাগ হয়ে থাকে আমি একটু veg খেতেই বেশি পছন্দ করি। আহ তো তোমার থেকে আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে তুমি

non-veg এ আহ কী বেশি খেতে পছন্দ করো? non-veg এ দেখো আমি আহ খুব কম সংখ্যক মাছ খাই, মাছ চিনিই না বলতে গেলে আহ তবে আমি আহ chicken টা খেতেও পছন্দ করি mutton টা খেতেও পছন্দ করি তবে chicken এর যেভাবে নানান রকম recipe বানানো হয় থাকে সেটা তো আর mutton এ করিনা তো

টা বেশ ভালো লাগে হম আহ তো আহ এখন সবাই দেখো normally তোমার মত আ~আমি ও এবং শুধু তুমি আমি কেনো গোটা দেখো ভারতবাসিই কিন্তু chicken খুব পছন্দ করে আহ সেটা chicken এর meat হোক বা chicken এর egg হোক সেটা কিন্তু একটা দারুন

আমরা যদি সকাল বেলা ঘুম থেকে উঠি আমাদের breakfast এও যদি আমরা egg রাখি সেটা কিন্তু খুবই ভালো হয় আহ তাছাড়া doctor রাও বলেন যে

দরকার আহ তুমি দেখে থাকবে যখন আগে একটাই TV channel ছিল ধরো, DD

যেটাকে বলা হয় আরকি। ওখানে কিন্তু একটা advertise হত Hindi

তারপরে তো এখন তো আছেই ডিম সেদ্ধ থেকে শুরু করে omelet থেকে শুরু করে পোঁচ থেকে শুরু করে এখনো না জানি কত রকমের recipe আছে তো আমরা ডিম খাই তার সাথে তো আবার chicken এর meat তো আছেই, তো এই

করলে আমরা যেমন উম মানে প্রচুর পরিমানে ডিম পাবো তার ফলে যেই মুরগি গুলো কিন্তু ডিম দিতে দিতে আস্তে আস্তে বয়স হয়ে যাবে তাদের কিন্তু meat টা কেও আমরা খেতে পারবো, তো এটা

একটা বেশ ভালো লাভ জনক ও হবে এবং দেশের অর্থনীতিও সুদৃঢ় হবে

একদমই তাই একদমই তাই শ্রেয়া আমারও তাই মনে হয় কারন আহ চাষআবাদ বলতে যে শুধুমাএ গাছ পালা নিয়ে চাষ তা তো না, মাছচাষের মধ্যেও

আহ অনেক কিছু অনেকগুলো ব্যাপারই আছে যেগুলো কিন্তু আমাদের অর্থনীতি সচল করতে অনেকটাই কিন্তু আহ সহায়ক হয়ে উঠবে তো এটাই আমিও বলতে চাই আহ তো তারপর আচ্ছা শ্রেয়া আহ এইযে ধরো আহ

আহ তো দেখো এখন যে আহ আমাদের এখানে যদি বেশিরভাগ বলে থাকি তো এখন তো মানুষ বেশি যেটাকে বলা হয় miniket চাল তো সেটা বেশি পছন্দ

তো আমাদের এখানে normally বেশিরভাগ টাই miniket চাল করা হয় তবে আহ আর্থিক অবস্থা তো আমাদের এখানে সবার সমান নয়, সবাই তো আর miniket চাল কিনে খেতে পারেনা যারা ধরো আহ

একটা income চাষ বাস করে না তো তাদের জন্য এখানে সেই সব মানুষদের কথা ভেবেও কিন্তু আরো অন্যান্য চাষ বাস করা হয়, আহ বিভিন্ন

যে মোটা চাল গুলো হয় সেই গুলোও

করা হয়, যেইগুলোর কিন্তু আহ প্রচুর মানে দাম হয়তো তুলনামূলক miniket চালের থেকে কম হয়, আহ

আচ্ছা ভীষণই ভালো লাগছে শুনতে তোমার কথা কারন তোমার এই সম্পর্কে বেশ সুন্দর বেশ ভাবনা চিন্তা এবং তুমি সব থেকে বড় কথা চোখের সামনে থেকে যে উপলব্ধ করতে পারো, এইটা তো

ভীষণ ভাবেই আহ খুবই ভালো লাগছে, তো শ্রেয়া তাহলে আমি বলবো যে তুমি কোন ধরনের ধান চাষ টাকে বেশি prefer করো? মানে তোমার কোনটা ভালো লাগে? আহ অবশ্যই দেখো আমি যেটা prefer করি অবশ্যই আমারও পছন্দ কিন্তু miniket চালই কারন আহ miniket চালের ভাত তো অবশ্যই ভালোই হয় আর যদি বলি এর থেকেও high তো সেখানে আমি বলবো যে basmati চাল আহ Basmati চাল টা হয়তো আমাদের এখানে খুব একটা পরিমানে আহ উৎপন্য করা হয়না তবে আমাদের সামনেই একদম পাশাপশি আর কী বর্ধমানে কিন্তু প্রচুর পরিমানে এইটা চাষ বাস করা হয় আহ তবে আমার personally মত যে miniket চাল টা করা ভালো কারন বেশীরভাগ মানুষই কিন্তু আহ এই চাল টা খেতেই পছন্দ করে হয় miniket নাহলে basmati আহ এইগুলো পছন্দ করে তো এইগুলো অবশ্যই করা দরকার আহ তোমার কী মনে হয়? আমি কি ঠিক বলছি? বা তোমাদের

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের এইখানেও তাই miniket চাল তারপর ধরো আহ তারপর ধুধেসর চাল হ্যাঁ এই ধরনের চাল গুলোই এখন মানুষ বেশি পছন্দ করছে তো এখন তো আমরা জানি যে আগের মতন তো আর সেই brown rice এই ব্যাপার টাই চলে গেছে এখন হচ্ছে সবিই মানে ধবধবে সাদা রঙের চাল হবেই আর সেগুলোই মানুষ গ্রহণ করবে এটা আমরা জানি কিন্তু এইযে তোমাদের ওখানে যে খাঁটি ব্যপারটা এইটা কিন্তু আমার

আকৃষ্ট করে কারন এর মধ্যে খুব বেশি পরিমানে থাকে না রাসায়নিক সার হ্যাঁ তারা জৈব সারই বেশিরভাগ ব্যাবহার করে থাকে তো সেইক্ষেত্রে স্বাস্থ্য যেরকম ভালো থাকে, হম সব দিকটাই কিন্তু একটা balance এর মধ্যে

যে খুব বেশি রাসায়নিক সার, আমাদের শরীরের জন্য মোটেও ভালো নই তো আমরা পড়ের পর্বে সেইসব বিষয় নিয়ে আলোচনা করবো এবার আহ শ্রেয়া যদি জিজ্ঞেস করি যে তোমাদের ওখানে আহ চাষ আবাদ হচ্ছে তো তুমি আহ যে দেখছো যে জলসেচের ব্যবস্থা বলো যাই বলো না কেনো সেটা কিরকম উন্নত? আহ দেখো জলসেচের বলতে যদি আহ আমরা problem এ কিন্তু তখনই পরি যখন কিন্তু বন্যা হয়ে যায় আহ কারন বন্যা হলে দেখো এ~ এতোটা পরিমানে যেহেতু নদী তীরবর্তী এলাকা তো বন্যা হলে

আহ সেইদিক থেকে সেইরকম কোনো problem হয়না, ওটা আমরা solve করতেই পারি but যেটা problem হয় বন্যা হলে কিন্তু আমাদের ফসল এখানে প্রচুর পরিমানে আহ নষ্ট হয়ে যাই এবং আহ আর্থিক দিকটাও কিন্তু আহ ভেঙে পরে মানুষের এখানে যেটা normally হয় আর এখানকার মানুষ বেশিরভাগ মানুষেরই কিন্তু আহ পেশা হচ্ছে কৃষিকাজ বা যারা অন্যান্য পেশার সাথেও যুক্ত তারাও কিন্তু অল্প পরিমানে হলেও কিন্তু কৃষিকাজ টা করে, আহ তোমার vegetables হলেও কিন্তু উৎপন্ন

দেখেছি আর কী আহ ধরো আহ এইগুলোই হয় আর কী। হ্যাঁ আচ্ছা দেখো এখন যেভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটছে আবহাওয়ার পরিবর্তনের ফলে কিন্তু এই কৃষি কাজের ওপরে অনেকটাই কিন্তু চাপ সৃষ্টি করেছে, কারন আমরা যে সময়ের টা সময়ে হচ্ছে না, সময়ে বর্ষা হচ্ছে না সময়ে যেভাবে উম একটা ঠাণ্ডা পরার কথা সেটাও কিন্তু পরছে না আমরা এই মাসের January র প্রথম থেকে দেখছি বেশ একটা কড়া ঠান্ডা পরেছে কিন্তু আমরা যদি দেখি

আমরা কিন্তু fan ও চালাতে বাধ্য হয়েছি তো এইযে এইভাবে আবহাওয়ায় খামখেয়ালি পনা তা

পয়লা বৈশাখের আগে কিছু দিন চার পাঁচ দিন আগে একটু sale -এ গিয়ে shopping ফপিং করে নেব ঘরে জিনিসপত্র কিনতে হবে এই ঘরের তোর পর্দা আ চাদর এগুলো কিনতে হবে

sale -এ এগুলো কিনলে খুব ভালো লাগে আমার sale -এ জিনিসগুলো ভালো পাওয়া যায়